উম নাচের আয়োজন করা হয়েছে সেখানে কতগুলো মেয়ে নাচের স্ট্রাকচার দিয়ে বসে আছে এবং তাদের উল্টো দিকে--

বাইক সারানোর জন্য খুব সম্ভবত রাখা হয়েছে এবং সেই গোডাউন টার সামনে একটা লাইটও জ্বলছে।

আমি এখানে দেখতে পাচ্ছি একটা ব্রিজের নিচে একটা বড়ো গঙ্গা।

আমি এখানে দেখতে পাচ্ছি একটা বড়ো গোডাউন রয়েছে।

গোডাউনের ওপরে খোলা আকাশ এবং সামনে কিছু বালি আরও ফেলা আছে।

কিছু খাবারের দোকান আছে এবং সেই খাবারের দোকান দিয়ে কিছু মানুষজন খাবার দাবার কিনছে ।

সেইখানে কিছু মানুষজন বসে কিছু মানুষজন দাঁড়িয়ে-- ।